একটি বাসে চেয়ার দেখা যাচ্ছে।

এটি একটি ভগ্নপ্রায় বিল্ডিং বলে মনে হচ্ছে যার পিছন ঘরটি পরিষ্কার করা হয়না গাছপালা দেখা যাচ্ছে অনেক

অনেকদিন থেকে রং করা হয়নি বলে মনে হচ্ছে। এখানে মানুষ আসেনা বলেই --

উম স্নান করে এবং চারিদিকে বড় বিল্ডিংও দেখা যাচ্ছে এবং মানুষ জন এখানে অনেক জড়ো হয়।

এটি একটি হলো সুন্দর ঘরের চিত্র এখানে একটি --

উম অনুষ্ঠা অনুষ্ঠানের চিত্র এখানে অনেক মানুষ জড়ো হয়েছে।

এখানে অনেক বরফ জমেছে।